নানান রকমের ফিঞ্চ সাদা গ্রাউন ও ফ্রক পরে লেগিংস পরে ।

এবং তারও পেছনে একটি নৌকো আর কিছু মানুষ দেখা যাচ্ছে নৌকোয়ে। এবং তারও পেছনে একটি নৌকো আর কিছু মানুষ দেখা যাচ্ছে নৌকোয়ে।

ব্লু কালার - এর টাইলস দেখা যাচ্ছে পেছনের দিকে আর একটি ছেলে গ্রে কালার - এর টি- শার্ট পরে দাঁড়িয়ে আছে।

রেলিং দিয়ে এটাকে পাশ দিয়ে একটা ঘেরা রয়েছে সামনে একটা ছোট্ট ঘরের মতো দেখা যাচ্ছে সাদা রংয়ের-

নিচে একটি স্ট্যাচু - তে ছেলেদের টি- শার্ট ও প্যান্ট পরানো আছে সামনে গেট - এর ভেতরে একজন পুরুষ একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে।

আর তার সামনে দু চারজন মানুষ দেখা যাচ্ছে।

পেছনের দিকে এনাদের ফুল দিয়ে পর্দা দিয়ে ডেকোরেশন করা।

পেছন দিকে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে।

বড় বড় গাছ জঙ্গল বন দেখা যাচ্ছে সামনে পাকা রাস্তা পেছনদিকে একটু জল জমা পুকুরের মতো।

ডিজাইন করা গ্রিল -টা সাদা হলুদের মধ্যে পেইন্ট করা।

আশেপাশে শুধু বই দেখা যাচ্ছে।

সামনে একটি তিনতলা ব অনেক বড় একটা বাড়ি দেখা যাচ্ছে।

সামনে একজন সা সাদা শার্ট ও গ্রে কালার -এর প্যান্ট পড়ে দাঁড়িয়ে রয়েছেন।

বিল্ডিং টির ওপরে বাঁশ দিয়ে ঘেরা রয়েছে ছাদ ঢালাই হচ্ছে।

পেছনে হলুদ ও কালো বেলুন লাগানো রয়েছে ।